এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি বড় রাস্তা--

কারখানা দেখতে পাচ্ছি।

বড় স্টেডিয়াম সুন্দর লাগছে ছবি টাকে দে--

পার্ক টির দূর দূরান্তে দেখা যাচ্ছে পার্ক টির সাইড দিয়ে--

এটি একটি জিমের ছবি।

ডান দিকে একটা সাদা বড় বিল্ডিং--

এই নদী টার সাইড এ অনেক গুলো বড় বড়--

ওপরে আরো অনেক কিছু জিনিস লেখা আছে খাতা কাগজ অনেক কিছু জিনিস পাওয়া যায়

রাস্তা টার ওপর দিয়ে একটা লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে

এই ছবি টিতে দেখা যাচ্ছে--

এবং প্রত্যেকটা লংকার বোটা গুলো ছাড়িয়ে ছাড়িয়ে সেই মানুষটা রেখে দেবে--